case টা হচ্ছে, ভুবনদাদাকেও চিনিস। এবার কি করা যায় যাতে না খারাপ হয়, আর জিনিসটাও হয়ে যায়। আবার জিনিসটা যেন নাও হয় তাও reputation যেন খারাপ না হয় ঠিক আছে? তো তখন

কোনো দরকার নাই, অত suggestion শুনতে চাই না। তুই যদি ভালো কোন idea দিতে পারিস দে নয়ত যা ফেরত চলে যা। তো তখন আমি বলতে বলতে ও বলছে, আচ্ছা শোন না এক কাজ কর। তুই গিয়ে মেয়েটাকে না গিয়ে direct বল, যে আমার তোমাকে পছন্দ হয়েছে। মেয়েটি কথা বললে বুঝলি কি করব, ওর মুখটা দেখে মনে হচ্ছে যে আমি য আমি যদি directly গিয়ে বলি, ও বলবে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে তোমাকে আমি তোমার সাথে কথা বলতে চাই। অবশ্যই বলবে না। ও বলবে স্যার। দেখুন, রাহুল দা আমাকে জ্বালাতন করছে। এরকম করে বলে আমাকে case খাইয়ে দেবে, তারপর আমি

এভাবে অনেক কিছুই হয়েছে। তখন আমি আবার বললাম যে কি করা যায় কি করা যায়? তখন আমি আমার মাথায় না হুট করে এই case টা এলো যে, জানিস্ এরম এরম আমার একটা ইয়ে ছিল ভিড়িয়ো ছিল, ভিড়িয়ো এই আরকি। ভিডিও তুলেছে তখন পল্লবী আরেকটু বলল, হ্যা তোরাও ছিলিস হয়তো আমি বললাম ওই আহ ডরিমনের মতো দেখতে মেয়েটা এসেছিল হ্যাঁ ডরিমনের মত মত ডরিমনের মতো দেখতে মেয়ে হ্যাঁ। আমি এটাই বলে ডাকতাম তোকে। বাহ! yes she hardly bright ডরিমনের মতো দেখতে মেয়েটা। তো নামতে জানতাম না তোকে। আমি ভেবেছি যে তোকে বলেছিলাম না তোদেরকে যে ডরিমনের মতো দেখতে মেয়েটা এসেছিল বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেদিনকে তো ও এসেছিল না। ইয়ে ইয়ে ইয়ে তো অও অও অও চাপাবাজ। আমি এইটুকুনই তো হয় না ইয়ে চাইলে ওতো বলতেই পারে যে আমি তোমায় আমি তোমায় পাঠিয়ে দেব। বা ওতো বলতেই পারে যে আমি messenger এ পাঠিয়ে দেব। ও কেনো আমাকে হোয়াটঅ্যাপে personal chat এ পাঠাতে যাবে? তখন ওইটা নিয়ে কথাবার্তা চালু হলো তখন বলছে ধুস বাদ দে তো। আমি দেখে নিচ্ছে হ্যাঁ। আমি বলছি, কি দেখবি? দেখি আমি কথা বলে নিচ্ছে। আমি কি নিয়ে? বলেছে মেয়েটার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি যাতে যেন মেয়েটা তোর সঙ্গে কথা বলে, ঠিক আছে? আমি বলছি দ্যাখ, ফালতু কাজ একদম যদি করেছিস না আমার হাতে বিশাল মার খাবি। উলটো পালটা কাজ করতে যাস না। ওক দেখে মনে হচ্ছে বহুত মেয়ে ওরকম নেই। ওর মুখ দেখতো মনে হচ্ছে একটাও ex ছিল না। ঠিক আছে এ কথা আমি বলেছিলাম by the way তো

এটা শুনে বেশ ভালো লাগল।

আমি বলছি শোন আমি গিয়ে বললাম ভিডিওটার কথা। ভিডিওটা কিভাবে দেব ওর ব্যাপার, যেভাবে দিতে যাক মানে message তো করতেই হবে। সে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক। আমি তো আর নামও জানি না যে ইনস্টাগ্রাম থেকে আমি আহ মানে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে আমি pick up করে নেব। ঠিক আছে? তো তখন এবার আহ তোকে গিয়ে বললাম যে, ইয়ে এই এই ব্যাপার আমাকে একটুখানি দিয়ে দিস। ভিডিওটা। ঠিক আছে। তুই বললি, আচ্ছা। ঠিক আছে পাঠিয়ে দেব। পাঠিয়ে কোন indication ই নেই। ঠিক আছ। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে অনেকক্ষণ wait করেছি। দেখি তুই পাঠাসনি, ঠিক আছে। রাত অবধি wait করেছি। হ্যাঁ

message করেছিস আমি কিন্তু করিনি। দেখলি, দেখলি।

এরকমভাবে তুই সবাইকে ভালোবাসতিস বলেই তো আমি আজ তোকে আহ একটু জোরে কথা বল বাবু শুনতে পাচ্ছি না আমি কিছু কথাটা। আমি ভাবছি first তোকে দিয়ে আমি rip reply করাবো বা text করাবো তুই এটা বলতিস। যে দেখলি, যে তুই একটা ভিডিয়ো চাইলি আমি ভিডিয়োও দেইনি। তোকেই সেই first step text করতে হলো।

তার বাবাও আটকাতে পারত না।

ঠিক আছে ব্যাপারটা হচ্ছে you should you should feel like we that you are special to me নিশ্চয়ই। now i'm that's not a big problem girl

আহ special প্রথম থেকেই। এই আহ প্রথম থেকেই তুই আমার জন্য special বকিদের সাথে যেরকম আহ common story type এর গেছে তোর সাথে সেরকম কিছু না। তোর সাথে একটা আলাদা type এর ব্যাপার গেছে প্রত্যেক দিন মানে প্রত্যেক কিছুতে। আহ কেমনভাবে আমি তোকে দেখলাম প্রথমবার ঠিক আছে, তারপর তোকে কেমন ভাবে তোকে পছন্দ হলো কেমন ভাবে interact করতে চাইলাম, কেমন ভাবে interact করতে problem হলো, কেমন ভাবে আমি তোকে নিজে থেকে text করলাম ঠিক আছে। that's a big catch by the way ঠিক আছে। ওই ওই মানে ওটা বহুত বড় ব্যাপার হুট করে নিয়ে যেতে কেউ out of knowledge text ফেক্সট করে। একে তো ফেসবুকে text করেছি

ওটা একটা ইয়ে ব্যাপার তো। তারপর মুখে নামলাম কার থেকে যে শুনলাম ঠিক আছে। শুনে তারপর আমি তোর নম্বরটা দেখতে পেলাম group এ আছে। তখন save করলাম। save করে ভাবলাম যে হোয়াটসঅ্যাপ এ text করি। তারপর ভাবলাম যে, না খারাপ ভাববে। ভাববে যে আমি করছি। আহ কিন্তু আহ আমিতে পড়ছি তখন আহ ভাবলাম যে না ওকে তো জানতে দিলে হবে না সেটা। তো আমি তাই আমি কি করলাম, তোকে হোয়াটসঅ্যাপে text না করে ইনস্টা আহ ফেসবুকে text করলাম messenger এ। তো এত কিছু হওয়ার পরে

যাও আমার ভিডিয়োটা পাঠা। কিন্তু এটা দরকার পড়ল না। আমি তোর reply দেখে একটু একটু বুঝতে পারলাম যে you have you have interest talk to me okay সত্যি কিরকম একটা আমি কোনো জন্মের কোনো মানে একটা এক সেকেন্ডের জন্যও আমি messenger খুলিনি। তুই যখন fre আহ friend request পাঠালি ভাবলাম যে দাঁড়া শুধু friend request পাঠাবে, দেখি তো messenger এ গিয়ে কিছু পাঠিয়েছে কি না। ইও normally মানে কথায় কথায় আমি আর ফিজা ঠিক আছে খুলে দেখি। পাঠিয়েছিস কি না। তো খুঁজে দেখতে দেখি হ্যাঁ তুই-ই তিন message করেছিস। যাহ বাবা

ফিজাই তোর সাথে chat করেছে, বলছে দে ফোনটা দে, আমি কচ্ছি কথা। আমি বলছি কথা।

ঘুম থেকে উঠেই message ভাবা যায়! হ্যাঁ হম এবার আমি তোকে রাত্রিবেলা message করে ঘুমিয়েছিলাম। আহ তুই এখন আমার সাথে কথা বলিস বলে রাত জাগিস তখন তো রাত জাগতিস না। না। পল্লবী আমাকে কয়েকদিন জিজ্ঞেস করছে যে, কি রকম connection হলো? আমি বলছি কিরকম হলো না হলো আমি কিছু আমি বলব না। খালি এইটুকুনই শুনে নে যে, আগে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়তো এখন একটা দুটো অবধি আমার সাথে জাগে। যাই হোক ভালো ব্যাপার।

সব থেকে ভালো হলো কি জানিস?

দাদা দুদিক থেকে invitation পাবে। সেই, ঠিক বলেছিস। কিন্তু স্যার তোরটাই accept করবে আমারটা না।

উম কি জানি না ওরা তো বিয়ে আর reception একটাতেই করব। no ITC দেখে এলি না?

মোট কথা হচ্ছে আমি বিয়ে আর reception একটাতেই করব আর ওখানেই করব। understood? বিয়ে আলাদা জায়গায় করে ওখানে reception party through করা যায় না? সেটা করা যায়। লোকে না বিয়েটা দেখবে না কি বল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তুই যা বলবি তাই হবে। হয়েছে শান্তি? উ হু সেই বন্ধুদের নিয়ে party through করলি, just okay । হ্যাঁ, বিয়েটা নভে বিয়েটা আমরা ইয়েতে করে নেব মানে আহ normally করে নেব, কাউকে তেমন কাউকে না ডেকে party তে। হম এটা যেন family ব্যাপার থাকে। family আর close friend মধ্যে করে নেব?

রনী দা হেনতেন। যারা আছে বাংলা ঠিক বাংলা ঠিক কি গোটা বাংলা স্কুল থাকবে যে বাংলা ঠিক দেখতেও ছোট হম ওটাই বলছি আরকি। আমি তো জানি না। আমার birth day তে কি করা যায় এ বছর আমি তাই ভাবছি। ওই থানেদার

আমি খুব গরিব মানুষ। আমি একটা কেক খাইয়ে দেব, ব্যাস। ধ্যাৎ! ওইটা কথা না। কথাটা হচ্ছে আমি না birth day celebrate করতে খুব ভালোবাসি।

আমি birth day মানে খুব ভাল্লাগে। আমার নিজেরটাতো আরোই বেশি ভাল্লাগে স্বাভাবিকভাবে। যে কেউ হোক আমার মা, দিদা, দাদু, আমার বন্ধু, বন্ধুদের মধ্যে কেউ যেই হোক সবার birth day celebration করতে celebration করতে আমার খুব ভাল্লাগে। হ্যাঁ এত ভাল্লাগে কি বলব। কত ভাল্লাগে আমি তোকে বুঝাতে পারবো না। চল হয়ে যাক, কেটে normal call করতে। হম চলছে, আজও কিন্তু এর সমালোচনা শেষ হয়নি । এই বনলতা সেন কে কাকে নিয়ে কবি এইরকম একটা কবিতা লিখেছেন ।এই প্রশ্ন আজও মানুষের মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু এর কোনো কোনো সৎ উত্তর আজও মানুষ পায়নি । কে এই বনলতা? যাই হোক একথায় আমি পরে আসছি । কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক ।এর পর এখানে যেসব কাব্যগ্রন্থ রচনা করেছেন তার মধ্যে দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আহ সাতটি এবং ধূসর পাণ্ডুলিপি । আমাদের আলোচ্য কবিতাটি মানে বনলতা সেন কবিতাটি পরবর্তী কালে তার মহা পৃথিবী নামক কাব্যগ্রন্থে এ অন্তর্ভুক্ত করা হয়েছিল । অধিকাংশ কবিতাটি বেশ দূর্ভেদ্য কবি যে ঠিক কি বলতে চেয়েছেন তা অনেকের কাছে অজানা মানুষকে বুঝতে পারেননি এক একটা মানুষ এক এক রকম ভাবে সেই কবিতার মানে করে নিয়েছেন । যাইহোক চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের কবিতা বনলতা সেন । নারী যে কবিকে আকৃষ্ট করেছিল কিন্তু অনেকে জানে রচিত কবিতার সাথে এর মিল পাওয়া যায় কিন্তু কবিতা হেন্ কবিতাটা জীবনানন্দ রচনা করেছিলেন যে প্রেক্ষাপটে কবি জীবনানন্দ দাশ কিন্তু বনলতা সেন কে ঠিক সেভাবে উপস্থাপিত করেননি কাজে সেই কবিতাজে একেবারে অনুগামী কবিতা এটা কখনেই এটা বলা যায়না এই কবিতাটা কবির মৌলিক রচনা হিসেবে আমরাই গ্রহণ করবো । কবিতাটা এতটা জনপ্রিয়য় হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত যে কবিতাটা বারে বারে বিভিন্ন ভাষায় অনুভৃত পর্যন্ত হয়েছিল আমি । এই বনলতা সেন কবিতাটা কবির একটি romantic কবিতার অন্তর্ভুক্ত কবির আহ romantic অর্থাৎ কাল্পনিক আহ নারী মানে কাল্পনিক এক নায়িকা সঠিক উত্তর আমরা দিতে পারবো না ।আমরা সরাসরি কবিতায় যাবো এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করবো কবি ঠিক কি বলেছেন ।আমি তোমাদের আগেও বলেছি কবিতার সঠিক ব্যাখ্যা । একই রকম হবে এমন কোনো কথা নেই ।এটা মানুষের ওপর নির্ভর করে ।তুমি কবিতাটা যেমন ভাবে দেখবে কবিতা সেরকম হ্যাঁ তার সঠিক যুক্তি যাচ্ছো কিছু কিছু কথা তোমাকে অবশ্যই বলতে হবে । তাছাড়া আহ সবার সাথে যে মানসিক মিল হবে এমন কোনো কথা নেই কারণ কবি যখন কবিতা লিখেছেন তখন এর যথার্থ বার্নার্থ লিখে যাননি আমাদের শুধুমাত্র কল্পনা করতে হবে আমাদের ভাবতে হবে যে কবি ঠিক কি বলতে চেয়েছেন । আমরা শুরু করছি আমাদের আজকের কবিতা বনলতা সেন ।হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর কক্ষে । সিংহল সমুদ্র থেকে নিশীথে অন্ধকারে মালার সাগরে অনেক ঘুরেছি আমি বিন্দিসার অশোকের ভুসর জগতে সেখানে ছিলাম আমি আজও দূর অন্ধকারে বিরল ভূণগরে কবিতার এই যে সূচনা এখানে একটা ইতিহাসের পেক্ষাপট তৈরী হয় । প্রথম লাইনে কবি বললেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি তাহলে প্রথমেই যে আমি আমরা কি জানি আমি মানে কবি নিজে কিন্তু এই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি এই কথাটায় কিন্তু আমাদের প্রথম সংশয় জাগে কোনো মানুষের পক্ষে হাজার বছর বেঁচে থাকা কখনই সম্ভব নয় । তাহলে কবি এই কথা বলবেন না এখানে কি করে হাজার বাঁচার ধরে তাও থাকছেন ।আমরা দেখেছি কবি তার আগে অন্যান্য কবিতায় বলেছেন যে তিনি বার বার বিভিন্ন রূপে এই পৃথিবীতে ফিরে আসতে চায় এ বাংলায় জন্ম গ্রহণ করতে চান আবার আমরা যদি এরকম ভাবে ভাবি যে হাজার বছর ধরে এই ভাবে কথাটা বলার অর্থ এখানে আমি কবি অথবা কোনো ব্যাক্তি বিশেষ নয় এক মানব সত্তা মানব জাতির এক প্রতিনিধি চরিত্র হ্যাঁ সে চরিত্র কোনো পুরুষ চরিত্র হতে পারে এবং এমন চরিত্র যে যুগে যুগে বিভিন্ন রূপে আমাদের সামনে হাজিরী হচ্ছে ইতিহাসের প্রতিটা লগ্নে প্রতিটা মুহূর্তে এই চরিত্র কে আমরা পেয়েছি যে চরিত্র প্রতিটা সময় পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করেছে বিভিন্ন রূপে বিভিন্ন সময়

সেই মানুষ সত্তা কে কেন্দ্র করে কবি কবিতাটা শুরু করলেন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মায়ার সাগরে সিংহল এটা একটা অবশ্যই দেশ এই দেশ এই সিংহল বর্তমানে শ্রীলংকার পূর্বনাম সিংহল সমুদ্রে ঘেরা একটা রাজ্য বা দেশ সেই শ্রীলংকার আহ সিংহলে বর্তমান নাম শ্রীলংকা

সিংহল কে দেখতে পাইনা আমাদের মানুষ চক্ষে সেই সিংহল থেকে নিশীথের অন্ধকারে মানে রাতের অন্ধকার পার হয়ে যায় রাত আসে রাত যায় সেই নিশীথের অন্ধকারে মানস সাগরে তোমরা মানস সাগরের নাম শুনেছ

কবি বিচরণ করেছেন কবির মন বিচরণ করেছেন কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রূপে সে মানুষ সত্তার উপস্থিতি কে বিম্বিসার অশোকের ধূসর জগতে বিম্বিসার বিম্বিসারের নাম তোমার history তে নিশ্চই পড়েছো মগজের সম্রাট ছিলেন বিম্বিসার আর অশোক সম্রাট অশোকের নাম ও তোমরা নিশ্চই শুনেছ সম্রাট অশোক ছিলেন মৌর্য সম্রাট সম্রাট অশোকের history যেটা ছিল যে কৌর্ণ যুদ্ধের ভয়াবহতার পর অশোক একেবারে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নিজেকে পরিবর্তন করেছিলেন সেই অশোক সম্রাট অশোক সেই সময়ের মানে বিম্বিসার থেকে অশোকের ধূসর জগতে ধূসর কেন বললেন কবি আমরা জানি যে ধূসর মানে মলিন যেটা আপছা হয়ে যায় সেটা ধূসর অর্থ্যাৎ

অন্য কোনো সত্তার অন্য কোনো পরিচয়ে কবি নিশ্চয় সেখানেও বিরাজ করেছেন আরো দূর অন্ধকারে বিদর ভুনগরে বিদর ভুনগর বর্তমানে নেই বিদর ভুনগর সেই মহাভারতের সময়ে একটা রাজ্য এই বিদর ভুনগরের রাজকন্যার রুক্মিণী কে বিবাহ করেছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ তোমরা এই ঘটনা মহাভারতে পড়ে থাকবে আহ আর সেই ঘটনা আমি এখানে আর বল মানে বলে সময়টাকে দীর্ঘ করবোনা যাইহোক সেই বিদর ভুনগরে উম কথা কবি এখানে বললেন আরো দূর অন্ধকারে অর্থাৎ আরো আগের কথা বলেছেন কবি মহাভারতের যুগের কথা বলছেন আরো দূর অন্ধকার মানে আরো অতীতে কবি প্রবেশ করছেন বিদর ভুনগরে কবি বিচরণ করেছিলেন হয়তো কবি ছিলেন একথা কবি বলছেন আমি ক্লান্ত প্রাণে মানে সেই দিন থেকে আজ সেই মানব সত্তা আজ ক্লান্ত হয়ে পড়েছে চারিদিকে জীবনের সমুদ্র সকেন এই যে সকেন শব্দটা সকেন শব্দের অর্থ ফেনা তোমরা নিশ্চয় সমুদ্র দেখেছো সবাই সমুদ্রের ঢেউ বারে বারে আসে বারে বারে যায় সমুদ্রের ঢেউ যখন বালু মানে বালুকায় আছড়ে পড়ে এবং সেটা যখন ছেয়ে যায় দেখবে ফেনা ফেনা বালির মধ্যে যেই হয়ে যায় এবং সেই ফেনাটা খুব quick মানে খুব দ্রুত আবার বিলীন হয়ে যায় কবি বলতে চাইছেন চারিদিকে হৃদয়ের সমুদ্র সকেন জীবন রূপ সমুদ্রের ফেনা চারদিক ঘিরে রয়েছে যা খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যায় মানে আমাদের জীবনের যে ঘটনা মানে যে জীবন সেটা চিরস্থায়ী নয় সমুদ্রের ফেনার মতো আসে এবং যায় খুব তাড়াতাড়ি আমাদের জীবনটা শেষ হয়ে যায়। এবং সেই জীবন সেই মানব সত্তা যা সে হাজার বছর ধরে বিচরণ করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন পরিচয়ে কবি বলেছেন এবং আজ কবির হিসাবে মানে কবির নিজের কথা বলছেন এটা আমি ক্লান্ত প্রাণে আমি যখন এই আমি সেই বিচরণকারী একজন আমি জানি কবি জীবনানন্দ দাস হইতে পৃথিবীতে জন্মেছি আমি আজ ক্লান্ত মানে কবি এখানে সম্পূর্ণ রূপে আমিত্বে এসেছেন বলছেন আমি ক্লান্ত প্রাণে কবি এখন ক্লান্ত হয়ে পড়েছেন চারিদিকে জীবনের সমুদ্র সকেন কবির চারিদিক এই জীবনের খেলা মানে জীবনের যে জটিলতা যে আহ দুঃখ যে বিবর্ণতা সমস্ত কিছু যেন ফেনার আকারে কবি দেখতে পাচ্ছেন আমাদের দু দন্ড শান্তি দিয়ে ছিল নাটুরির বনলতা সেন কবি বললেন যে সে ক্লান্ত কবি কে সেই দু মানে একেবারে শান্ত ক্লান্ত পরিশ্রান্ত কবি বিপর্যস্ত কবি কে সামান্য সময়ের জন্য শান্তি দিয়েছিলো কে নাটুরের বনলতা সেন অনেকেই প্রশ্ন করেছে বনলতা সেন কে নাটোর একটা স্থানের নাম তাহলে কি নাটোর নামক স্থানে কবি তার কোনো এক প্রেমিকাকে পেয়েছিলেন যেখানে কবির আহ তার সাথে দেখা হয়েছিল এবং সেখানে তিনি শান্তি পেয়ছিলেন দু দণ্ডের আমরা সুখের ছিল না শান্ত সময়ে মানে জীবনের পথে যখন কবি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন কবির যখন একটা দিশাহারা অবস্থা তখন সেই সময়ে শান্তির খোঁজে কবি যখন পরিভ্রমন করছেন তখন বনলতা সেনের মতো মানে বনলতা সেন টা কিন্তু এটা আমার মনে হয় বনলতা সেন ই যে কবির জীবনে কোনো প্রেমিকা তার জীবনের কোনো প্রেয়সী এমনটা না বনলতা সেন কবিতার কবি তার নিজের জন্য

তাও বলেছিলো কবির কাছে নামটা প্রিয় কিন্তু কবির কাছে বনলতা সেনেই যে এমন কোনো নারী এমনটা নাও হতে পারে । হয়তো এমন কোনো নারী কে তিনি দেখেছিলেন বা তার সানিধ্যে তিনি এসেছিলেন এক মর্মান্তিক শান্তি তিনি অনুভব করেছিলেন তার কাছে গিয়ে তার সান্নিধ্যে এসে তার সাথে আলাপ হয়ে তার সাথে সাক্ষাত দিলেন ।তাকে তিনি বনলতা সেন হিসেবে এই কবিতায় পাঠকের সামনে সঙ্গে introduce করছেন পরবর্তী পরবর্তী স্তবকে কবি সেই বনলতা সেনের একটা বর্ননা দিয়েছেন তার সৌন্দর্য্যের বর্ননা চুল তার কবেকার অন্ধকার বিভিসার নিশা কবি বললেন তার চুল অদ্ভুত খুবই সুন্দর, সেই সৌন্দর্যকে কবি বর্ননা করছেন অন্ধকারের কালিমার সাথে । কবি বলেছেন কবেকার অন্ধকার কথাটা খুব ভালো করে খুব important একটা কথা ।কবিতা বলতে পারতেন চুল তার অন্ধকার বিভিসার নেশা কিন্তু কবি বললেন চুল তার কবেকার অন্ধকার বিভিসার নেশা এই যে কবেকার শব্দটা তার মানে এই বোঝা যাচ্ছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাক্তির সামনে এইরকম বনলতা সেনের উপস্থিতি বারে বারেই হচ্ছে আমরা সবাই জানি যে এই যেকোনো মানুষের জীবনে আহ পুরুষ মানুষের জীবনে পুরুষের ক্ষেত্রে আমি বলছি তার খ্যাতি অর্জনের জন্যই হোক তার জীবনের আহ সম্মান অর্জনের জন্যই হোক কিংবা তার জীবনের স্ফীতির জন্য হোক তার আহ বিভিন্ন কারণে একজন নারী খুব প্রয়োজন এবং একজন নারী একজন পুরুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে । একটি নারীর ও প্রেরণা একজন পুরুষের জীবনে খুব কাঙ্ক্ষিত এবং সেটা প্রয়োজন, এই কথাই যেন কবি বলতে চেয়েছেন সেই কবেকার অন্ধকার বিভিসার নেশা মানে সেই মানে সেই পুরোনো ইতিহাস থেকে কবি যেন সেই নারী কে তুলে আনছেন আজকে সেই কবির সামনেই সে বনলতা সেন হিসেবে উপস্থিত হয়েছে কবি আমাদের পাঠকের সামনে বনলতা সেন কে সেই ভাবে introduce করে ।কিন্তু বনলতা সেন কিন্তু আজকে হটাৎ আসেনি ।এই বনলতা সেন কিন্তু সেই যুক্তিতে বারে বারে বিভিন্ন রূপে হাজির হয়েছে ।এই যে কবি বলেছেন বিম্বিসারের সময় অসুখের সময় কিংবা বিদর্ভ নগরের কথা বলেছেন, হয়তো শ্রী কৃষ্ণ বাসুদেবের কথা হয়তো অভাবন্তি চরিত্রে গুলোর কথা এই বিভিন্ন ইতিহাস ঘটলে তোমরা দেখতে পাবে একজন নারী কিন্তু সব জায়গায় আছে এবং সেই নারীর ভীষণ একটা নাগত কৃতিও আমরা পড়েছি ইতিহাসে এই বনলতা সেনও, কবির জীবনে সেরকমই একটা শান্তি বাতাবরণ সৃষ্টি করেছিল এমনটাই কবি বলতে চাইছেন ।তাই কবিতার ছন্দে কবেকার অন্ধকার বিবিসির নিশা বললেন আচ্ছা বিবিসার শব্দটায় ধরুন বিপিশা বর্তমান কোনো রাজ্য নয় বিপিশা একটা অতীতের রাজ্য মানে পুরোনো ইতিহাসের মর্মধিক একটা রাজ্য আহ যেটা মাধ্যপ্রদেশের অন্তর্গত আহ সেই মগধ রাজ্যের সময়ে মগধে ও বিভিসা শব্দটা পাওয়া গিয়েছিলো । বলছে সেই বিবিসা নগরীর অন্ধকারের মত রাত্রে নিশা মানে অন্ধকার মানে রাত্রি sorry নিশা মানে রাত্রি সে বিবিসার রাত্রির অন্ধকারের মত কিন্তু কবেকার সেই প্রাচীন যুগের বিবিসা নগরী সেই সময় থাকে কবি তুলে আনছেন মানে সেই প্রাচীন মহাকাব্যের জগ থেকে আজকের বনলতা সেন তাদের চুলের সৌন্দর্য যেন একই ঘন কালো এটাই কবি বললেন ।মুখ তার চাবত্তি কারুকার্য চাবত্তি একটা রাজা মানে একটা শহরের নাম এই চাবত্তি আহ রাজ্যটা কৌশল রাজ্যের রাজধানী ছিল ।সেই সময় কৌশল রাজ্যের মানে ইতিহাসে আহ কৌশল রাজ্যের রাজধানী ছিল হম এই চাবত্তি নগর সম্রাট অশোক এক সময় এই ক এই রাজ্যে কৌশল রাজ্যে governor হিসেবে নিযুক্ত হয়েছিলো এ তার পিতার সময় থেকে ।যাইহোক এই চাবত্তি রাজ্যের ভাস্কর্য হোক স্থাপত্য শিল্প খুব উন্নত ছিল আবার পরবর্তী কালে এই আহ চাবত্তি নগরে জয়ী মানে জৈন ধৰ্ম যাকে বলে জৈন ধর্ম সেই জৈন ধর্মের রাজত্ব দেখা যায় এবং জৈন ধর্মে তোমরা দেখবে জৈন মন্দির বা জৈন স্থাপত্যে কারুকার্য গুলো খুব নিপুঙ্খা মানে সুক্ষ কারুকার্য কবি সেই সুক্ষ একটা অনুভূতিকে এখানে কল্পনা করেছেন বলেছেন মুখটা চাবত্তির কারুকার্য অর্থাৎ সে বনলতা সেনের মুখমণ্ডল রূপে তার চোখ তার মুখ তার নাক সবই অঙ্কন করা হয়েছিল এতটাই সুন্দর সে বাড়ির এমনটা কবি বললেন তোর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা ঘাসের বেশ যখন সে চোখে দেখে ভিতরে ভিতর ।তেমনি দেখেছি তারে অন্ধকারে । খুব দীর্ঘ একটা লিন কবি এখানে উপস্থাপন করেছেন পাঠকের সামনে । কবি বলছেন অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা দিশা মানে দিক আর নাবিক তোমরা যেন একজন মানে হয়তো আহ যে নাবিক দিনভর সমুদ্রে যাত্রা করছে এবং সেই যাত্রায় সে পথ হারিয়ে ফেলেছে । সে নাবিক তার পথ হারিয়ে ফেলেছে বিভ্রান্ত কোনো নাবিক সেই নাবিক যখন হটাৎ তার চোখের সামনে ঘাসের কোনো দেশ কে কে প্রতাখ্যা করেন মানে হটাৎ দেখতে পান মানে দিশে হারা জলের মধ্যে দীর্ঘ্যদিন অতিবাহিত হওয়ার পর হটাৎ যখন কোনো দ্বীপকে চোখের সামনে দেখেন এবং সেই দ্বীপ যেখানে বালুচি

আহ অদ্ভুত একটা অনুভূতি ।কবির কাছে বনলতা সেনকে দেখে সেই রকমের একটা অনভূতি হয়েছিল অর্থাৎ কবি বলতে চান দীর্ঘদিনের পথ চলার যে কারন তিনি যে শান্তি জীবন যুধ্যে আহ হানিকর পরিস্থিতি সেই দীর্ঘকালীন পরিস্থিতির পর বনলতা সেনের সাথে সাক্ষাৎকারটা সেই পথ হারানো নাবিকের সবুজ দ্বীপ দেখার মতো অবস্থা কি বোঝাতে পারছি তোমাদের বিষয়টা এরকম একটা পরিস্থিতিকেকবি কল্পনা করেছে এর পরে কবি বলেছে গরিব দেশে এতদিন কোথায় ছিলে, এইযে এতদিন কোথায় ছিলে এই শব্দটাও তাৎপর্য নয়, দেখো আমরা যদি হটাৎ কোনো মানুষের সান্নিধ্যে আসি সে আমাদের কি বলতে পারে বলতো মানে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ হয় আপনি কেমন আছেন ভালো আছেন কিনা ভালো লাগলো আপনার সঙ্গে আলাপে এই ধরনের সৌজন্যমূলক সাক্ষাৎকার কিন্তু সে কি কখনোই বলতে পারে এতদিন কোথায় ছিলেন অর্থাৎ কবির মনে হয়েছে এই বনলতা সেন বারে বারে যুগে যুগে বিভিন্ন রূপে কবির সামনে হাজির হয়েছে কবি আজ জীবনানন্দ দাশ কিন্তু কবি বারে বারে ইতিহাসের বহু যুগে বহু রকম রূপে জন্ম গ্রহণ করেছেন এবং বনলতা সেন তার প্রিয় নারী হিসেবে তার প্রেয়সী হিসেবে তার সামনে উপস্থিত হয়েছিলেন এবং সে নারীও তাঁকে এতটা ভালোবাসেন এতটাই ময় মমতায় ঘিরে রাখতে চায় তাই তিনি বলেছেন এতদিন কোথায় ছিলে এই প্রশ্ন যে কোনো তুমি আগে আসোনি এতদিন তুমি কোথায় ছিলে অর্থাৎ তার যে প্রয়োজন কবির কাছে সেই সেই বনলতা সেনের প্রয়োজনীয়তা যতটা গুরুত্বপূর্ণ সেই নারীর কাছে বনলতা সেনের কাছেও কবির ভূমিকা ততটাই গুরত্বপূর্ণ এ এটাই কবি বোঝাতে চাইলেন অর্থাৎ কবির এই যে ভালোবাসা কবির এইযে প্রেম সেটা কখনোই এক দিকের নয় মানে এক পক্ষের নয় দুকেন্দ্রবি একটা পারস্পরিক আকর্ষণ কবি এখানে ব্যাক্ত করতে চান

নির শব্দের অর্থ তোমরা জানো নয় দশ নয়দিঘি দর্শনামানে জল কিন্তু দর্শনীয় মানে নির মানে পাখির বাসা এটা তোমরা জানো এই পাখি নিজের মতো চোখ তুলে কোনো রমণীর বা কোনো নারীর চোখটা পাখির নিরের মতো তার একটি চোখ বন্ধ করে কল্পনা যদি করি সেটা কিন্তু ঠিক অদ্ভুদ একটা কথা এমনকি কবি বলতে চেয়েছেন এমানটাকি সম্ভব পাখির বাসা সেই পাখির বাসা মতো চোখ তাকে কখনই কোনো উম মানুষের কাছে সে একটা পুরুষ মানুষ হোকআর নারী হোক যেই হোক না তার কাছে সুন্দর হতে পারে এটা কখনো সম্ভব না অতয়েব কবি পাখির নির বলে অন্য কিছু বোঝাতে চাইছেন কবি বলতে চাইলেন পাখির নীড়ের মত অর্থাৎ পাখিরা সারা দিনের পরিশ্রমের পর তার আছাড় হিসাবে তার নীড়ে ফায়ার আসে তার যে পাখির নীড় পাখির বাসা হচ্ছে ক্লান্ত পাখির আশ্রয় এখানে কবি এই যে পাখির নীড় শব্দটা ব্যাবহার করলেন

এনে দেয় যে মানুষটা যে চোখ দুটো সেই চোখ দুটো হচ্ছে পাখি নীড়ের মতো অর্থাৎ পাখির যেমন তার নীড়ের তার বাসায় একটা অসম্ভব শান্তি খুঁজে পায় একটা নির্ভর যোগ্য আস্তানা বা আশ্রয় কে খুঁজে পায় । কবি যেন তার সেই বনলতা সেনের চোখের মধ্যে তার সেই নির্ভরতাটা খুঁজে পেয়েছিলেন সেই গভীর আশ্রয় কে কবি এখানে পাখির নির বলে তুলনা করেছেন নাটোরের বনলতা সেন এই শব্দটাও খুব সমালোচিত হয়েছে নাটোর একটা জায়গার নাম যেদিকে কাজে নাটোরের বনলতা সেন তাহলেকি নাটোরে কবি বনলতা সেনের সাথে প্রথম